হ্যাঁ তুই তোর biography ও লিখতে পারিস। তা তাহলে আমি আমার যদি biography লিখতে তাহলে আমি কি লিখবো? আহ তুই তর নাম লিখবি, আ তুই কোথায় জন্মগ্রহণ করেছিস সেটা লিখবি, তোর মা বাবার নাম লিখবি, বা দাদা বোন থাকবে তাদের নামও লিখতে পারবি, তারপরে তুই ছোটতে কোথায় পড়াশোনা করেছিস তারপরে কোথায় মানে ছোটতে মানে তোর ধর যেটা সে আমরা বলি না যে অঙ্গনারী তে কোন অঙ্গনারীতে পড়াশোনা করেছিস তারপরে one Lower nursery থেকে four অব্দি কোন school এ পড়াশোনা করেছিস তারপরে four, five থেকে twelve অবধি কোন school এ পড়াশোনা করেছিস, তারপরে কোন college এ পড়াশুনা করেছিস। কি নিয়ে পড়াশোনা করেছিস? কেন ওটা তোর ভালো লাগে এইসব লিখতে পারবি তারপরে আর কি লিখতে পারবি? হ্যাঁ তোর কি কি করতে ভালো লাগে? তুই কি কি যদি কিছু, বই টই লিখিস? কি কি বই লিখেছিস? এসব, আমার যদি কিছু করতে না ভালো লাগে তাহলে? সব মানুষেরই কিছু না কিছু করতে ভালো লাগে। আচ্ছা even মানে এটা তো আমার হলো, আর যদি কোনো মানে উম জ্ঞানী ব্যক্তি মানে ধরো যারা বিখ্যাত বেশি তাদের যদি লিখি তাহলে? বিখ্যাত বেশি তাদের যদি লিখিস তো নাম তারপরে কোথায় জন্মগ্রহণ, মা বাবার নাম,

ওদের সম্পর্কে, ওদের সম্পর্কে থেকে তাহলে আমাকে ভালো করে জানতে হবে। হ্যাঁ, ওদের সম্পর্কে তোকে ভালো করে জানতে হবে। সে ভালো করে জানালে সে আবার পড়াশুনা করতে হবে। আবার পড়াশুনা করতে হবে।

যেটা তো করবি না। হম্ম তুমি আছো তো। হ্যাঁ আমি আছি হ্যাঁ, আমি তোকে লিখে দেবো biography সবারই আর তুই সেটেগুলকে নিজের বলে চালাবি বাঃ! হুম, এটা আমার talent তারপরে তুই তো ছদ্মনামও দিতে পারবি। ছদ্মনাম মানে

আচ্ছা। আর আহ আচ্ছা বায়োগ্রাফির আহ যেই মানে topic গুলো হয়, মানে ধরো Main point গুলো হয় আচ্ছা সেগুলো যদি ধরো আহ একজনের biography লিখলাম, তো কি করতে হবে? তার সম্পর্কে জানতে হবে মানে সে ছোট থেকে কি করেছিল মানে ছোট থেকে ওর আহ মৃত্যু কাল অব্দি ও কি কি করেছে সেগুলো সব লিখতে হবে তাইতো? হ্যাঁ সেগুলো সব লিখতে হবে, ভালো করে লিখতে হবে, বুঝিয়ে বুঝিয়ে গুছিয়ে লিখতে হবে। হম আচ্ছা এটা যদি ধরো biography আমাদের যেটা দিয়েছে সেটা নিজের সম্পর্ক দিয়েই লিখে নিয়ে আনতে বলেছে, নিজের তুমি নিজের জীবনে biography লেখে নিয়ে আসিয়ো। হম তুই তোর যে জীবনী লিখবি, তোর যে তোর নিজের biography লিখবি, হম এবারে আমি তো সেরকম কিছু করিনি, তাহলে এবার আমি কি লিখবো? প্রথমে তো শুরু করবি যে আহ জন্ম, হম আমার জন্ম তারিখ দিলাম। দিলি, জন্ম হল, তারপরে কোথায় তোর জন্ম? আমার জন্ম কোথায়? মানে আমার গ্রাম? হ্যাঁ, তোর গ্রামের নাম, গ্রামটা কোথায় অবস্থিত, কোন জেলার মধ্যে অবস্থিত? হম দিলাম, তারপরে, তারপরে তুই উম দিবি তোর মা বাবার নাম। হম মা বাবার নাম। তারপরে দিলি, ধর, তোর ভাই বা দাদা যে থাকলো তাদের নাম। মানে আমার পরিবারের যতরকম আছে সব নাম দিলাম তারপরে? ততরকম বলে কাকা কাকিমা, পিসি পিসিমা, ওদের না যেটা একবারে নিজে যেগুলো হয় মা, বাবা, নিজের দাদা, নিজের বোন। আচ্ছা, মানে যেগুলো অ্যা নিজেরই, হম বুঝতে পারলাম। হ্যাঁ,

শিক্ষা মানে আমি কতদূর পড়েছি বা এখন যেরকম পড়ছি? হ্যাঁ মানে অ্যা প্রথমে কোন স্কুলে পড়তিস, তারপরে কোথায় পড়লি, তারপরে কোথায় পড়লি, এখন কি পড়ছিস। আমি তো ওই অঙ্গনারী পড়েছি, অঙ্গনারী পড়েতে primary মানে যেটা one two হয় এসেছি এখন তুমি six এ পড়ছি high school এ। এরকম। হ্যাঁ, ওগুলোই লিখবি। আচ্ছা বেশ তারপর তারপর লিখলি, তারপরে লিখবি যে তোর অ্যা hobby মানে তোর কি কি করতে ভালো লাগে, আমার কি কি পর করতে ভালো লাগে?

তুই জানিস তোর কি কি করতে ভাল্লাগে? তোর কি করতে ভাল্লাগে? খেলতে ভাল্লাগে?

হম খেলতে ভালো লাগে, mobile খোঁচাতে ভাল্লাগে। এগুলোই লিখবি। যে হম biography জিনিসটা কি বলতো? genuine যেগুলো থাকে যেগুলো একদম সত্যি কথা। না, biography তে সব সত্যি কথা লেখা থাকে না। কিন্তু সত্যি কথায়ই তো বেশিরভাগ লেখা থাকে। উম বেশিরভাগ লিখা থাকে এবার উম তাহলে আমি, আমি কি লিখবো? ওই ফুটবল খেলি বেশি ভালোবেসে দেবো, আমি লিখবো ফুটবল খেলি? হ্যাঁ, আমার ফুটবল খেলতে ভাল্লাগে, আমার মা বাবার সাথে গল্প করতে ভাল্লাগে, আমার বই পড়তে ভাল্লাগে, তোর বই পড়তে ভাল্লাগে না আমি জানি আমি তাও বলে দিলাম, যে আমার বই পড়তে ভাল্লাগে, এরকমই লিখতে হবে। হম সব থেকে বড় মিথ্যা কথা।

হ্যাঁ, লিখলে ভালো হয়, ভালো লাগেও দেখতে।

তারপরে তুই এরপরে কি নিয়ে পড়তে চাস? কেন পড়তে চাস? উম আমি এরপরে এখন college এ যাবো college এ যেয়ে পড়বো তবেই তো? হ্যাঁ তো তুই কোন college এ পড়বি কোন college এ পড়ার তোর ইচ্ছে? আমাদের আর কোন college আমাদের এই রামপুরহাট college হ্যাঁ তো, গুলোই লিখবি। হম তারপর? তারপরে লিখার পরে তো তোর, আর কি লিখবি এইগুলোই যেহেতু তুই এখনো বেঁচে আছিস তো তোর এগুলোই দরকার। বা তুই হ্যাঁ, তুই সমাজের জন্য কি করতে চাস।

হ্যাঁ এগুলো add করতে পারিস যে আমার ইচ্ছা আছে আমি এরকম করবো এরকম করলে মানুষজনের সুবিধা হবে বা কিছু এগুলোও লিখতে পারিস।

হ্যাঁ ওগুলো লিখতে পারিস। ব্যাস তাহলে complete?

ওগুলো লেখার পরে হ্যাঁ, ওগুলো লেখার পরেই তোর complete হয়ে যাবে. কারণ আর তো কিছু নেই। আচ্ছা, এবার যদি কেউ মারা যায় তালে এবার আবার সেই কিসের লেগে মারা গেছে, কেনে মারা গেছে, সব লিখতে হবে? হ্যাঁ তখন একটা point দিতে হবে মৃত্যু, দিয়ে দিতে হবে যে কোন কারণে মারা গেছে, ওর কবে মারা গেছে? কোথায় মারা গেছে?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 ব্যাস, আমরা মরিনি মানে আমাদের আর লাগবে না অতো?

ভালোই হলো লিখতে হবে না।

এগুলোই লিখতে হয় basically কিন্তু যতটা পারবি সত্যি কথাটা বলার চেষ্টা করবি বেশি ঢপ দিবি না। না না এখানে ঢপ ঢপ বেশি কি দিলাম তা ওই শুধু ধপ শুধু ওই টোই যে আমি পড়তে ভালোবাসি এটাই ব্যাস। পড়তে সবাই ভালোবাসে তুই শুধু পড়তে ভালোবাসিস না।

আমি খেলতে যেতে ভালোবাসি।

হম তা তো থাকে। আর এমনিতেও এখন এক আবহাওয়া চলতে বুঝলি তো ওই বুঝলা তো নিয়ে শরীরটাও ভালো লাগে না। হ্যাঁ এই আবহাওয়াতেও শরীর কারোরই ভালো লাগবে না। হম আমি তো দুদিন থেকে তো আমার জ্বরে পড়ে আছি। তো ডাক্তার দেখালি? ডাক্তার দেখাইছি বলতে গেলে দুদিন হল।

যেদিন মনে হচ্ছে।

কি কোন কথাটা slow এলো বল? আমি তো শুনতেই পেলাম না কি বুঝলে তো। ওই biography র সম্বন্ধে তো কিছুই শুনতে পাসনি? না না আওয়াজ শুনতে পেয়েছি। তাই বল, আবার, আবার প্রথম থেকে বলবে? আবার তুই একবারে বুঝিস না? হম বুঝি, যতদূর বুঝাইছো সব বুঝে গেছি। হম তাহলে, দেখ আর বেশি কি বলতো? বেশি ভরতে যাবি না যেগুলো genuine genuine সেগুলো লিখবি point গুলোও ঠিক ঠাক করবি, তাহলেই দেখবি নাম্বার উঠছে। আচ্ছা আমি প্রথম point দিলাম আমার সম্বন্ধে জন্ম নিয়ে আমার জন্ম নিয়ে লিখলাম।

তারপরে কি দেবো বাসস্থান? হ্যাঁ বাসস্থান না তো জন্মতে এগুলো included হয়ে যাবে। ও ওই ওটাতে ওটাতে লিখে দেবো?

হম তারপরে কি লিখবো? আমার ই ই যেটাই আমি পড়াশোনা করছি, ওটাতে কি লিখব?

হম শিক্ষা, তারপর? পরবর্তী শিক্ষা। উম পরবর্তী শিক্ষা তারপর?

পেশা আর ওই যেটা আমি বললাম খেলতে ভালোবাসি ওইটা?

ওসব কি কি ভাষার জায়গা তো? হম লিখবি তাহলেই হবে।

হ্যাঁ, বেশ, তখন তুই add করে নিবি। হম রাখলাম তাহলে, টাটা। বেশ ঠিক আছে।

hello নবনীতা? হ্যাঁ রে বল ঐন্দ্রিল্লা

এই কাজ করছিলাম একটু তুই কি করছিস? আরে আমি তো recently একটা cinema দেখে তোর কথা মনে পড়ল, তোর মনে আছে সেই আমাদের farewell এ Hindi scene টা recreate করেছিল সায়ন্তনী? হ্যাঁ মনে নেই রাত দিন Facebook ওটা ওই গানটাকে আনবে এনে আর tag করবে সুধু mention

যাইহোক ওটা, ওই গানটা নিয়ে মানে, কি বলব মানে একটা memory সৃষ্টি হয়ে গেছে, মানে এমনি ছোটবেলা থেকে তো ওই cinema টা দেখে দেখে বড় হয়েছি সে তো আলাদা বেপার হ্যাঁ দেখেছি বলত Hindi বাবা রে বাবা বার দেখেছি

ঠিক বলেছিস আরে তখন বলত শাহরুখ তো ম~ সেই Hindi পর Hindi concept টাও খুব সুন্দর ছিল, তখন একটা শাহরুখ খানের তুই যেটা বললি charming বেপারটা শাহরুখ মধ্যে তখন একটা charming বেপার ছিলো, আর cinema টাই দেখ

হ্যাঁ হ্যাঁ তারপরে বা আমাদের বাঙালিদের মধ্যে একটুখানি বেশিই আগ্রহ ছিলো অতার প্রতি কারণ সেই Darjeeling এ shooting হয়েছিল তো ওটায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর প্রথম কথা হচ্ছে ওই sound টা, প্রত্যেকটা গান এত সুন্দর

হ্যাঁ তখনকার এটা একটা সত্যি কথা কি বলতো Hindi যখন হয়েছিল, সেই সময় হচ্ছে সাহ্রুক্স খান কে দেখতে প্রথম কথা হচ্ছে handsome, দিতীয় কথা ওই যে যে Hindi হয়েছিল, ওর ভালো নামটা না আমি ভুলে যাচ্ছি, ও

খেয়াল পরছে না, ও তো এখন cinema টিনেমা করে না ওই সেই

হম হম হম হম তারপর অনুপম খের এর ব~ স্ত্রী ছিল না ওখানে

করেছিল তো মা হয়ছিল তো

cinema টা দেখলাম রে আর ওই cinema তার সথে কত সৃতি জড়িয়ে আছে বল আমাদের, college এর, দুই জন্যে আর মনে আছে আমরা খুব কি পাগলের মতন ওই গানটা সুনে কিরকম একটা হত সেই আমাদের college life এ আরে তাও তার থেকে বড় কথা তরা rehearsal এ গেছিলি, আমি তো যেতে পারলামনা পরে video দেখে ভাবছি কেন গেলাম না সত্যি আর ওই cinema টা আমি প্রথম দেখি আমি তো বাড়িতে দেখেছি তুই কি cinema হল এ গিয়ে দেখেছিলি নাকি cinema টা? না না তখন আমি কত ছোটো

বেশি মানে আমার দিদি হচ্ছে প্রচন্ড শাহরুখ ভক্ত ছিল

সেই আমার ওর দেখায় শারুখের সব cinema দেখার first আর প্রথম দেখে, সবার প্রথমে মনে আছে আমার সুস্মিতা সেন এর লাল সারী হ্যাঁ আরে বল তুই তখন shiffon এর সারীর কি চল shiffon এর , shiffon এর সারী বাবা

সুস্মিতা সেন মানে ওদের আলাদাই লেভেল ছিল তখন তো শাহরুখ এর মানে বাজার

ওর military একজন বড় মাপের এখানে এসছে ফেস্ছে, এদিকে teacher এর সথে প্রেম মানে আলাদাই, ঐটা দেখার পর

বড় কথা সবচে বেশি মানে যেটা অপরের লোকের সুনীল সেটটিকে

সেটাই হা সুনীল সেটটি কে আর সুনীল সেটটি ঠান্ডা brain এ মানে খুব ভালো ইমা~ দেখ মানে সুনীল সেটটি actor তো খুব এ ভালো, প্রথম সারির actor দের মধ্যেই পড়ে